হ্যাঁ আমি, আমার কাছে পাঁচ হাজার টাকা ছিলো আর বাড়ি থেকে আমাকে সাত হাজার টাকা দিয়েছে. আর বোল না, আ~ তখন আমি গেছিলাম একটু মাঠের ধারে বেড়াতে, দিয়ে হাত থেকে জমিতে পড়ে গিয়েছিলো. নিয়ে পুরোটা জলের মধ্যে চলে গেছিল. হ্যাঁ আর মানে ওই switch গুলা না একদমই কাজ করছে না. হ্যাঁ বোতামগুলো একদমই কাজ করছে না হাঁ আমার কাছে কাজ বেশ ভালোই চলছে. তা তুমি এখন কী করছ. না আমি তো এইযে তনু~ বাজারে যেটা নতুন এসছে সেটার ব্যাপারে সব কিছু জানি না, আর তুমি বলছো জানো. তো আমি ভাব ছিলাম তোমাকে নিয়ে যাব. না তোমার ফোনগুলো চালাতে অত অসুবিধে হয়নি কারণ তুমি আমাকে সিকিয়ে যখন দিয়েচিলে তখন আমি বেশ ভালো ভাবে শিখে গিয়ে ছিলাম. হ্যাঁ, এটা ভালো বলেছো কিন্তু আমি চালাতে জানিনা সেটা মনে সে জনও যে কম দামি ফোন নেব সেটা ব্যপার না আমি ভাবছিলাম জে যখন নিচ্ছি তখন ভালো দেখে নেব চব্বিশ হাজার টাকা তো একটু বেশি হয়ে গেলো. কিন্তু আমি বলছি যে ধরো বারো থেকে মনে ওই সতেরো ষোলো পনেরো এরকম হবেনা? ও তাহলে তো বেশ ভালোই হয় কারণ তোমার ফোনটা তো আমি চালাতে জানি হ্যাঁ তাহলে যখন বলছো যে এটা ভালো তখন এটায় নেওয়া যাক নাহয়ে হ্যাঁ তুমি যখন বলছো ভালো তখন নেওয়া যেতেই পরে হ্যাঁ টাকাটা আমার জোগাড় হয়ে গেছে. আমি এখন bank এ রেখে এসছি টাকা টা. কারণ আমার কাচে থাকলে তো টাকা মে ভে~ ভেগে যাই সেজন্য আমি bank এ রেখে চি. হ্যাঁ আমি অটা ভেবে রেখে চি. আমি ভাবছিলাম যে যখন যাব কিনতে তখন যাওয়ার পথে নাহয় ওখান ঠিকে টাকা টা বের করে নেব হ্যাঁ ওখানে সম্পূর্ণ টাকা টাই রেখেছি আমি. হ্যাঁ আর দেখ আমার ফোন তা যখন খারাপ এ হয়ে গেছেই যখন কাজ করছে না তখন ফেলে রেখে লাভও নেই আর একটু আমার কাচে কোন অন্যকোনো ফোন ও নেই. তো আজকালের মধ্যে কিনলে ভালো হয়ে হ্যাঁ তাও বা ঠিক কাল কে রোববার তো. তো কাল কে bank ও বন্ধ থাকবে তো আজকে সন্ধ্যে বেলায় চলো নাহয়. এ তাও তো এটা তো আমার মাথায় ছিলো না. এখন খোলা থাকবে না bank? ও তাহলে তো আজকেও হলনা. তো দাদা বলছি যে তোমার কাচে এখন পাওয়া যাবে না সতেরো হাজার টাকার মতো.

হ্যাঁ যদি সেরকম মনে হয় তো অবস্যই দেখব. এবার ফোনে যদি থাকে তাহলে তো দেখার, দেখতে তো ইচ্ছে করবে তাইনা হ্যাঁ তাতো বটে তুমিতো আমার কাচে সবসময় আমার পাসে সবসময় টা থাকো আর এখনও আছো. কেন আমি যদি ধরো আমার এ চুয়ান্ন percent এ charge এ নিয়ে যদি charge এ দি তাহলে উম বাজতে পাড়লাম তোমার কোথা. আছা ঠিক আছে তাহলে তুমি যাচো তাহলে সন্দে বেলই আছা ঠিক আছে আমি ওই ভারসালয় তে গিয়ে তোমার সাথে দেখা করছি

আরে বললাম তো Inox জিজ্ঞেস করলাম তো Inox আপনি হ্যাঁ বললেন inox বললামতো Inox শুনেই তো আপনি হ্যাঁ বললেন এইভাবে customer এর সাথে কথা বলতে হয় আপনাদের manager কিছু শেখায়নি ডাকুন manager কে একবার আমি কথা বলবো manager কে ডাকুন আপনি

নাহলে আপনার ওই employe ID টা কি আছে বলুন আমি এক্ষুনি mail করছি আপনার against এ manager কে ডাকুন নাহলে আমি mail না আপনি আগে manager কে ডাকুন আমি ticket টা না নেবো কি নেবো না সেটা পরের ব্যাপার কিন্তু আগে manager কে ডাকো আর কীভাবে customer এর সাথে কথা বলতে হয় সেটা আগে শিখতে হবে তোমাকে যত্তসব

না আগে ডাকতে হবে নাহলে হবেনা নাহলে তাহলে একটা কাজ করো করো তোমার employeeID টা দাও

দেখো আমার phone টা এখানে তোমার call টা recording হচ্ছে হ্যাঁ আমি এমনিতেও mail করবো Inox এ সবজায়গায় mail করে দেব তুমি যদি manager কে এক্ষুনি না ডাকো

মিথ্যে কথা বলার দরকার নেই ডাকো ওনাকে

আমি একা যাবো বউয়ের সাথে যাবো আমার girlfriend এর সাথে যাবো বা girlfriend শশুরবাড়ির সাথে লোকেদের সাথে যাবো সেটা নিয়ে আপনার কি মাথা ব্যাথা সেটা বলুনতো আপনার কি তাতে আপনি কি আমার ticket গুলো sponsor করছেন তাহলে এতো কৈফিয়ত দেব কেন আপনাকে আপনি কে আপনি কে আপনি কি আমার শালী যে আপনার সাথে এতো করবো আমি কি গল্প করার জন্য phone করেছি

কেনো তিন minute তো হয়ে গেল আর তিন minute এ আপনি এখনো আপনার manager টাকে ডাকেননি আমি সেটা আগে আপনাকে বলতে চাইছি না ওনাকে ডাকুন নাহলে আমি এক্ষুনি mail করছি what do you mean? এরকম করোনা বাবা আমি কি তোমার boyfriend না যদি তুমি boyfriend আমাকে বানাতে চাও তাহলে আলাদা ব্যাপার হ্যাঁ আমি একটু consider করতে পারি হ্যাঁ তাহলে হ্যাঁ না না তুমি যদি boyfriend চাও তাহলে আমি পারি কোনো চাপ নেই ওই corner seat এ বসবো তোমাকেই নিয়ে যাবো যাবে? যদি date এ যাও তাহলে আমি তোমার এই complaint টা করবোনা হ্যাঁ তবে বলো যাবে

একদম মুখ সামলে কথা বলবে একদম মুখ সামলে কথা বলবে দাড়াও hold করো আমি এক্ষুনি তোমার complaint টা আগে করি

হ্যাঁ ঠিক আছে এই যে mail টা পাঠিয়ে দিয়েছি তোমার complaint টা পাঠিয়ে দিয়েছি হ্যাঁ এই যে তুমি কথা বলছো না কি বলছো তুমি বলছো দিচ্ছি দিচ্ছি সেইসব কি এই ভদ্রতা এইভাবে customer এর সাথে কথা বলা হয় হ্যা হ্যা মাঝখানে মাঝখানে হয়ে যায় মানে কি তোমরা কি মদ খেয়ে মাতলামি করতে আসছো এখানে নাকি কাজ করতে এসেছো চাকরি করতে এসেছো এইসব মাতালগিরি করলে হবে? চাকরী কি করে থাকবে তোমাদের? সেটা তো তোমার manager কাছে এবার যখন শুনবে তখন বুজতে পারবে হম তোমাদের manager এর নাম অভিষেক ব্যানার্জি তাইতো?

কেন অভিষেক আমার বউয়ের ছোট ভাই আমার শালা

হ্যাঁ তো আর ও এখন office এই আছে আমি সেটাও জানি ও এখনও বেরোয়নি হ্যাঁ তুমি যে ওকে দাওনি সেটাও আমি ওকে বলবো আসুক বিকেলে বাড়িতে হম এবার তোমার চাকরী যাবেই যাবে দেখো হ্যাঁ what do you mean এরকম করোনা তাহলে আমার সাথে date এ চলো

তুই বলতে কি চাইছিস তুই একটা কাজ কর মানে আমি কি তোমার boyfriend সেটা তো আপনাকে দেখতে হবে না সেটা আমার ব্যাপার আর line এর ব্যাপার সেটা আপনার, আপনার কাজ আছে ওই phone কে উত্তর দেওয়া আপনি উত্তর দিন হ্যাঁ কিন্তু আপনি যে এরকম rude behaviour করছেন সেটা তো ঠিক নয় না আপনি তো জানেন না how to behave with a customer আপনাকে কিছু শেখানো হয়নি এইভাবে কেউ ক্ষমা চায় একটু ভদ্রভাবে politely ভালোভাবে ক্ষমা চাও তাহলে একটু ভাবতে পারি না তুমি যে ইয়ে তার মানে তুমি ক্ষমা চাইতে চাইছ না তাই তো

আহ দুটোর সময় কি price আছে

আর ওই আহ silver গুলো silver গুলো silver টা হাজার কেন silver তো কম হওয়া উচিত মানে তুমি আমাকে শেখাচ্ছ যে কিভাবে ticket নিতে হয় দাড়াও আমি অন্য phone থেকে অভিষেককে আগে phone করছি তুমি তো ওকে ডাকবে না দাড়াও হ্যাঁ হ্যাঁ

হম আচ্ছা তাহলে bhediya একটা কাজ করো bhediya এর তিনটে ticket book করো

আচ্ছা আর english বই কোনটা চলছে সেটা বল আমি দেখবো আমি কোনটা দেখতে চাইবো সেইটা সেই হিসেবে cinema চলবে নাকি cinema চলছে তার হিসেবে আমি দেখবো আমি যদি এখন বলি আমি ঝনক ঝনক পায়েল বাজে দেখবো সেটা কি চলছে? আমি ঝনক ঝনক পায়েল দেখবো চলো এবার ওইটার ticket দাও দাও

তাহলে তুমি কি করে বললে যে তুমি কোনটা দেখবে সেটা বল

হ্যাঁ তোমাদের কাজের সময় net সবসময়েই slow চলে।

হ্যাঁ তাহলে হ্যাঁ ওইটা কি কি show timeings টা কি আছে

এটার ওই Three D আছে Three D আর ওই okay হ্যাঁ আমি দেখবো কি আমার শাশুড়ি শ্বশুর দেখবে সেটা তো তোমার মাথা ব্যাথা টা কি আছে? so you mind your own bloody business না? exactly হ্যাঁ এমনিতে তো তোমাদের সবার mind ই থাকেনা mind হবে কি করে! আচ্ছা আমার তাহলে চারটে ticket book করো পিছনের ভালো seat দেখে দেবে মাঝখান থেকে দিকে কোন row এর কোন seat টা আছে একটু বলতো ওরে বাবাহ এতো যে বললাম শুনতেও পাওনা তোমরা বললাম avatar এর চারটে ticket দাও ভালো sit দেখে পিছনের দিকে আইসার কাছে

আচ্ছা আর ওই যেএকটু উহ একটা কাজ করো। হ্যা এবার আমার কথাটা শোনো ওই যে extra বড় টাব coupon যেইটাআছে ওই coupon এর টা দাও আমাকে ওই coupon টাও দিয়ে দাও অভিষেক এর নামে coupon টা লিখে নাও।

payment টা অভিষেক এর কাছে নিয়ে নাও বল এই booking হয়েছে এই payment টা। আরে অভিষেক এর কাছে আছে টাকা already দেওয়া আছে ওকে নিয়ে নাও, আমি hold করছি, তুমি যাও টাকাটা নিয়ে নাও। বলে দিয়েছি তুমি টাকাটা নিয়ে নাও আমি সেই জন্যই তো চাইছিলাম যে manager কে ডাকো হ্যাঁ টাকাটা নিয়ে নাও তারপরে confirm করো। আর ticket গুলো ওর হাতে দিয়ে দাও ও রাত্তিরে আসবে আমাকে দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ বলবোনা হু । আজ একটি বাংলা cinema দেখলাম। যার নাম সেদিন দেখা হয়েছিল। এই বাংলা cinema টি সুজিত মন্ডল পরিচালিত দুই হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা romantic চলচ্চিত্র । শ্রী ভেঙ্কটেশ flims প্রযোজিত এই চলচ্চিত্র -এর মুখ্য ভূমিকায় আছে দেব শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাপস পাল লাবনী সরকার সহ আরো অনেকে। তেলেগু চলচ্চিত্র পারুগু -র পুনর্নির্মাণ এই চলচ্চিত্র টি অফিসে একটি blockbuster হয়। কাহিনীটি হলো

বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। তাদের বাবা নীলকণ্ঠ রায় অর্থাৎ তাপস পাল অত্যন্ত কঠোর

বা না হোক এবং অন্যদিকে সে মেয়েদেরকে খুবই ভালোবাসতো। সে তার মেয়ে কে খুঁজতে অজয় সকল বন্ধু ধরে নিয়ে আসে এখান থেকে শুরু হয় মূল কাহিনী। এই অজয় এর বন্ধু গুলির মধ্যেই একজন ছিলেন আবির। অর্থাৎ দেব। তাদেরকে ধরে এনে রীতিমতো আটকে রাখা হয় তাপস পাল অর্থাৎ নীলকন্ঠ রায় বাড়ির একটি কোনায় ভাঙা কারখানার মধ্যে। এবং তাদের প্রতিনিয়ত জিজ্ঞাসাবাদ বলা হয় যে নীলকণ্ঠ রায় এর বড়ো মেয়ে অর্থাৎ কবিতা কোথায় তারা প্রত্যেকেই অস্বীকার করে যে তারা কেউই কিছুই জানেনা। কেউ তাদেরকে বিশ্বাস করে না অবশ্য। এবং তাদের পুনরায় সেই বন্ধ ঘরে আটকে রাখে। এইভাবে চলতে থাকে দিন। তারা বহুবার পালানোর চেষ্টা করেছে। একদিন আবির তার অন্য বন্ধুদের সঙ্গে পালিয়েও যেতে সক্ষম হয়েছে। এই উদ্দেশে তারা যখন প্রায় station এ পৌঁছে গেছে আবির জঙ্গল এর মধ্যে পথ হারিয়ে ফেলে এবং হঠাৎই সে দেখে একটি মেয়ে খুব মিষ্টি দেখতে তার নজর তার চোখে গিয়ে পরে তাই তার আর পালানো হয় না। কারণ সেই মেয়েটিকে আবিরের খুবই ভালো লেগে যায় বিশেষ করে তার চোখ দুটো। আবার তারা ধরা পরে যাই আবিরের কারণে। পুনরায় কারখানা ঘরে আটকে রাখে সেই মেয়েটি যেই মেয়েটিকে আবির দেখে মুগ্ধ হয়েছিল জঙ্গল এর মধ্যে সেই মেয়েটি নন্দিনী অর্থাৎ নীলকণ্ঠ রায় এর ছোট মেয়ে। এবং অবশেষে কিছুদিন পর নন্দিনী বিভিন্নরকম ভাবে জানতে পারে যে আবির ও তাকে ভালোবেসে ফেলেছে এরই মধ্যে নীলকণ্ঠ রায় সিদ্ধান্ত নেয় যে তিনি তার বড়ো মেয়ে কবিতাকে খুঁজতে শহরে যাবেন। সাথে সে আবির আর নন্দিনীকেও নিয়ে যাবে। যেমন ভাবনা তেমন কাজ। সেখানেই সুযোগ পেয়ে আবির কবিতা আর অজয় কে পালতে সহায়তা করে। এবং এর আগেও যখন আবির এবং কবিতা পালিয়ে গেছিলো তখন আবিরই সহায়তা করেছিল। নন্দিনীর জানতে পারে আগে তাদের পালতে সহায়তা করেছিল। আবির আবিরের পুরো বন্ধুদের দলকেই পেটানো হয় প্রচুর পরিমানে তাদেরকে অত্যাচার করা হয়, মারধর করা হয়, এবং তাদের খাওয়াদাওয়া প্রায় বন্ধ করে দেওয়া হয়। এই মতো অবস্থায় কোনো রাস্তা না পেয়ে তারা ওই পরিস্থিতিতে থাকতে শুরু করে। তাদের কাছে অন্য আর কোনো পথ ছিল না। আবার একদিন তারা সবাই মাইল যায়। কারণ তারা দ্বিতীয় বার কবিতাকে খুঁজতে বেরিয়েছিল সেখানে গিয়ে তারা কোনো কারণে সবাই আবিরের বাসায় রাত সেই রাতেই নন্দিনী আবিরকে তার ভালোবাসার কথা জানাই। সে অনেক আগে থেকেই আবির কে ভালোবাসতো কিন্তু সুযোগের অভাবে কোনো আবিরকে বলে হয়ে ওঠেনি। অন্যদিকে আবির ও নন্দিনীকে অনেক ভালোবাসতো এবং সেটা নন্দিনী কে সে জানিয়েছিল। অনেকদিন পর একদিন তারা কবিতাকে খুঁজে পাই কবিতাকে খুঁজে পেয়ে তারা অনেক খুশি হয়েছিল এবং কবিতা তার বাবার সাথে কথা বলে অর্থাৎ নীলকণ্ঠ রায় এর সাথে কথা বলে। নীলকন্ঠ রায় তখন অনেক দুঃখে নিজের বড়ো মেয়েকে বলে যে তুই এমনটা কেন করলি? আমি তোকে অনেক ভালোবাসতাম রে মা। তুই এমনটা না করলেও পারতিস। কিন্তু তখন আর তার মনে অনুরাগ, জেদ, অভিমান কোনোটাই ছিল না। তাই নীলকণ্ঠ রায় নিজের বড়ো মেয়ে কবিতাকে তার তার স্বামী অজয়ের সাথে সম্মতিতে নিজের সম্মতিতে তাকে যেতে দেয়। পুরো দলকে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ আবিরের পুরো দলকে ছেড়ে দেওয়া হয়। আবির সহ তার বন্ধুরা বহুদিন পর এই নীলকণ্ঠ রায়ের কবল থেকে মুক্তি

তার বাবা মেয়ের ভালোবাসার কথা জানতে পারে অর্থাৎ আবির এবং নন্দিনীর ভালোবাসার কথা নীলকণ্ঠ রায় জানতে পারে। এবার যেন আবির আর তার মেয়েকে নিয়ে পালতে না পারে সেজন্য সে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এবার সে তার ছোট মেয়েকে পালতে সক্ষম হতে দিতে চায় না। কারণ এর আগেও একবার এই ঘটনাই ঘটেছিলো। এবং তিনি খুব অপমানিত বোধ করেছিলেন।

তারা আবির ও নন্দিনীকে পালতে সহায়তা করবে ঠিক যেমনটা আবির এবং আবিরের বন্ধুরা মিলে কবিতা এবং অজয়কে পালতে সহায়তা করেছিল। হয়তো ইচ্ছে করলেই তারা পালতে পারতো অন্যদিকে নন্দিনীও রাজি হয় যে সে আবিরের সঙ্গে পালিয়ে যাবে। কিন্তু আবির রাজি ছিল না। কেন রাজি ছিল না কারণ আবির ঠিক করে আর সে নীলকণ্ঠ রায় কে ঠকাবেনা। সে নন্দিনীকে ফিরিয়ে দেয় তার বাবার কাছে। নীলকণ্ঠ সব জানতে পারে যে আবির তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দিয়েছে। কারণ আবির নন্দিনীর বাবাকে আর ঠকাতে চায় না।

নিজের ভুলটা বুজতে পারে এবং নিজের মেয়ে যেভাবে খুশি থাকতে চায় সেইভাবে সে তাকে সুখে থাকতে দিতে চায়। অবশেষে সে নন্দিনীকে আবিরের হাতে তুলে দেয়। আর বলে যে আমার পর নন্দিনীকে যদি কেউ ভালোবেসে থাকে তবে তা তুমি অন্য আর কেউই নয়। আসসালাম ওয়াআলাইকুম

বন্ধু কেমন আছো হ্যাঁ শ্যামদুলের দা ভালো আছি তুমি কেমন আছো আল্লাহামদুল্লিলাহ আমিও ভালো আছি তারপর কি অবস্থা তোমার পড়ালেখা কেমন চলে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 আমার তো পড়ালেখা চলে গোটাগুটি এই যে কিছুদিন আগে ইন প্রথম Incourse দিয়ে উঠলাম আর কি আর বইলেন না পড়ালেখার যা অবস্থা এখন শুনছি তোমার primary school তারপরে উচ্চ মাধ্য মাধ্যমিক স্কুল থেকে তোমার primary তে এই যে প্রাথমিক শিক্ষা সমাপনী আর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

সেইটা নাকি বন্ধ করে দিবে আর কি আর এখন শুনছি হ্যাঁ ওইটা তো আমিও দেখছিলাম যে তোমার হচ্ছে যে সেই পরীক্ষা থাকছে না তবে হচ্ছে তোমার ওই যে PSC আমরা যে primary school certificate যে পরীক্ষাটা দিতাম ওইটাও কি উঠায়ে দিবে হ্যাঁ প্রাথমিক শিক্ষা সমাপনী হ্যাঁ দুইটাই উঠায়ে দেবে শুনছি হ্যাঁ আমি ওইটার সম্পর্কে শুনিনি তবে দেখছিলাম যে ওই যে তোমার JAC পরীক্ষাটা নাকি আর থাকছে না তারপরে আরও একটা system তৈরি করেছে তোমার হচ্ছে class ten পর্যন্ত মানে যেই ten এ তিনটে বিভাগ আছে মানবিক বিজ্ঞান আর ব্যবসায়ী জিজ্ঞাসাকার এই বিভাগগুলোও নাকি উঠায়ে হ্যাঁ বুঝলাম মানে হচ্ছে তোমার কোন বিভাগ থাকবে না তাই কি মানে সবাই একটাতেই পড়াশোনা করবে তাই তো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 মানে বিভাগটা তোমার ওই যে intermediate থেকে শুরু হবে তাই তো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 তো তোমার কি মনে হয় এই system টা কেমন মানে সুবিধা কিংবা অসুবিধা কেমন হইতে পারে এই এই ই করলে তো তোমার পড়ালেখা প্রায় ধ্বংসের মুখে চলে যাবে আর কি পড়ালেখার একটা মান থাকে ওই বয়সেই পড়ালেখা শুরুর বয়স কিন্তু হঠাৎ করে যে যদি আসে college এ ওইটা পড়ে তাদের বিজ্ঞান শেখা কিংবা বাণিজ্য শেখা দেয়া হয় তারা পারবে না বলে আমি মনে করি